মসজিদের পাশে বেঁকিয়ে আছে একটি নারকেল গাছ।

এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি মূলত একটি মসজিদ হতে পারে এবং সেখানে কতগুলা মানুষ আছেন যারা কিনা নিজেদের কা--

তার চারপাশে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে এবং সেই পরিবেশটা ঘেরা রয়েছে সুন্দর সুন্দর সবুজ রঙের গাছের মাধ্যমে।

এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে জে_কে বৃন্দাবন ফিশ মার্কেট অর্থাৎ সম্ভবত এখানে মাছ পাওয়া যায়।

গাড়ির রঙ সাদা ছাই কালো এ এবং লাল।